তিনশো পঁচানব্বই টাকা মানে ওটা চারশো টাকা ঠিক আছে হ্যাঁ হিসেব মতো দুশো টাকা পেলো এবার আমি দুশো টাকা save হচ্ছেনা আহ তিনশো ও হ্যাঁ তোর তো ছশো ছেষট্টি টাকা হ্যাঁ তাও ঠিক দুশো টাকাই তো। তাও দুশো টাকা ও বাঁচানোর চেষ্টা কর ঠিকাছে, দুশো টাকা ও অনেক। সেটা নয় মেনে নেবো ওটা তো তখন হবে না যখন আমি ইয়ে টা পাবো কি বলে আহ কাজটা যখন আমাকে running চলবে certify certify হয়ে যাবে। Certify হওয়ার পরেই তো আমি এটা মারব এটা আর এখন আর এখানে যখন তুই আহ কাজ করবি মানে যখন training ফেনিং করবি certify হস আর না হস এখানে কিন্তু তুই তোর salary পাবি। হ্যাঁ, সেতো বলেছিলিস আমাকে এখানে সবাই certified হয়ে যায় একজন, দুজন আছে আমি certification এ গেছিলাম তাও কি বলবো আমার salary কাটেনি ঠিকাছে আমার salary জা ঐ সবাই জা পেয়েছে আমিও তাই পেয়েছি। মানে ইয়ে কেও বাদ হয়েছে কি college থেকে যদি বাদ ও হয়ে যায় বলেছে যে certify নাও হতে পাড়ে তাকেও salary দিয়ে দেওয়া হবে ঠিকাছে। হম ওটাই হচ্ছে ব্যাপার।

বারো হাজার নশো মতো এসছে আমাদের দুটো কামাই ফামাই করে অরুপ বারো হাজার ছশো এসছে দুটো কামাই করে। আমান আমাদের এতে কাজ করতো fusion এ আর মানিশার ও এসছে না বলছি আমান কবে zomato তে ঢুকল? আমান আমাদের batch এই ঢুকেছে। আমান এর সাথে কি আমি কথা বলেছি আগে?

না আমান নামটা শোনা শোনা লাগছে কি ওকে মনে হয় দেখেছিস তুই আমার মনে হচ্ছে যে তুই হয়তো দেখেছিস কারণ কি বলতো তুই দুমাস কাজ করতিস তখন ও ছেড়ে দিয়েছে। ঠিকাছে, আমিও আমি মনে হয় একমাস কাজ করলাম তারপরে ছেড়ে দিল। ঠিকাছে চ আমি খেলতে তেলতে যাই সন্ধ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ সন্ধ্যে তন্ধ্যে হয়ে যাচ্ছে, ঠিকাছে

হম ঠিকাছে রাখ।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

ও পরিবেশের অবক্ষয় ঘটে।